পিছনে চারটে সবুজ রঙের ড্রাম আছে বড়ো বড়ো আর একটা টেম্পু গাড়ি দাঁড় করানো আছে।

গাড়িগুলির রং হলুদ আর একটির রং সাদা সাদা গাড়িটির সামনে অনেক বস্তারাখা আছে এটি স্কুল -এর বাস ।

এটি একটি গির্জার ছবি এখানে গির্জার ভিতরে রয়েছে যিশুখ্রিস্টের মূর্তি।

এই ছবিতে একটি দোতালা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে ।

কোনো বাড়ির সবুজ রং কোনো বাড়ির কমলা রং।